আমি এই চিত্রে তিনটি মাছ্ই‌ যেগুলি উপর রা রয়েছে এবং --

আমি এই চিত্রে দেখতে পাচ্ছি। একটি সাদা ঘর এবং যার ভেতরে অনেক লোক যা দিয়ে যাচ্ছে--

আমি এই চি দেখতে পাচ্ছি একটি বন। যেখানে অনেক গাছ রয়েছে এবং কিছু গাছ হেলে পড়ে রয়েছে এবং--

কিছু স্থান ভেঙ্গে ভেঙ্গে পড়েছে এবং এটির সামনেই আমি কিছু গাছপালাও দেখতে পাচ্ছি এই চিত্রে।

আমি এই চিত্রে একটি কুয়োর মত স্থান দেখতে পাচ্ছি যেখানে মাছ চাষ করা হয়েছে।

আমি এই চিত্রে দেখতে পাচ্ছি একটি বাইক মেকার - এর দোকান যে দোকানটি টিনের তৈরী রয়েছে এবং দোকানটির ভিতরে অনেক জিনিস যন্ত্র মন্ত্রি দেখা যাচ্ছে।